এখানে আমরা একটি পাখির খাঁচা দেখতে পাচ্ছি খাঁচার মধ্যে মোট চারটে পাখি আছে পাখি গুলি সবুজ রঙের এবং ঠোঁটের জায়গাটি লাল রঙের ।

এখানে আমরা একটি ফাঁকা মাঠের চিত্র দেখতে পারছি। এবং দেখে মনে হচ্ছে এই মাঠটিতে কোন প্রকারের মেলার আয়োজন ঘটেছে।

আমরা একটি জলাশয়ের চিত্র দেখতে পাচ্ছি এবং নীল রঙে বিভিন্ন ধরনের আকৃতি বানানো হয়েছেএছাড়াও একটি ইতল ভবনের উপর থেকে বেয়ে জলে পড়ার একটি জায়গা।

এছাড়াও জায়গাটির আশেপাশে অনেক ছোটোবড়ো গাছপালা ভর্তি এবং একটি দ্বিতল বিশিষ্ট ভবন আছে যার ছাদটি টিন -এর।

পাতাগুলি কেটে সুন্দর আকৃতি দেওয়া হয়েছে এছাড়াও লাল রঙের পাতার একটি গাছ দেখা যাচ্ছে এবং উদ্যানটির চারিদিকে লোহার তারজালি দিয়ে ঘেরা আছে।

এখানে আমরা অনেক কটি খরগোশের দৃশ্য দেখতে পারছি।